রসগোল্লা লালমোহন সাদা মিষ্টি লাল মিষ্টি কোল্ড ড্রিংকস আসে ভূজিয়া আসে।

রয়্যাল এনফিল্ড লেখা আছে একটা বাক্সের মধ্যে।

এটা একটা মার্বেল টাইলস -এর গোডাউনের -এর মতো লাগে দেখতে।

মন্দিরের সাদটা টিনের সাদ সাদটা খুব সুন্দর ভাবে সাজানো।

ইট লাল কালারের ইট কিসু আসে।

নালকাটার তিনভাবে লেখা আসে বাংলা হিন্দি ইংলিশ ।